দূরে বড় বড় গাছ দেখা যাচ্ছে এবং আকাশও দেখা যাচ্ছে। রাস্তার রং উম ধূসর টাইপ

রাস্তার পাশে একটি ছোট পুকুর দেখা যা-চ্ছে। দূরে দূরে বাড়ি ঘর দেখা যা-চ্ছে। আকাশ দেখা যা-চ্ছে ।

রাস্তার রঙ সবুজ রঙের গাছগুলোও সবুজ রঙের দূরে নীল আকাশ দেখা যাচ্ছে।

যেখানে লেখা রয়েছে বাংলা মোদের গর্ব।

মনে হচ্ছে কোন কাঠ চোরাই মেল বিভিন্ন কাঠ পড়ে আছে গাছের গুড়ি পড়ে আছে উ_উ কয়েকটি লোক সেখানে কাজ করছে ।

নিচে ইটগুলো কালো রঙের মধ্যেখানে একটি বড় থাম দেখা যাচ্ছে দূরে একটি লাল রঙের থাম দেখা যাচ্ছে।

এটি একটি খেলার মাঠ এখানে ক্রিকেট খেলা হচ্ছে । একজন ব্যাটসম্যান ব্যাট করছেন একজন পিছিনে বল ধরার জন্য রেডী হয়ে আছে।